পটভূমিতে দুটি হলুদ অটো রিকশা দেখা যাচ্ছে।

ট্রেনের পিছনে ছোট পাহাড় এবং গাছপালা দেখা যাচ্ছে।

বাজারে আসা ক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন সম্ভবত তিনি দোকানের কর্মচারী বা অন্য কোন গ্রাহক।

ছবিটিতে একটি উন্মুক্ত প্রাঙ্গণ দেখা যাচ্ছে যেখানে একটি অনুষ্ঠান হচ্ছে বলে মনে হচ্ছে।

ছবিটিতে একটি হোটেলের ভেতরের অংশসহ পাশে একটি দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।

ওপরের ছবিটিতে একটি বইয়ের দোকান দেখা যাচ্ছে।

যেখানে একটি বাড়ির কাঠামো সবুজ গাছপালা এবং ঝোপঝাড় রয়েছে।

বাড়িটির নীচের অংশে তিনজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যাচ্ছে।

এছাড়াও কলা কালো আঙুর কমলালেবু ও আপেল দেখা যাচ্ছে।

দূরে একটি সাদা রঙের গাড়ি দেখা যাচ্ছে।

তাকটিতে বিভিন্ন রঙের ছোট ছোট বাক্স রয়েছে এবং তাতে কিছু খেলনা বাচ্চাদের জামা কাপড় এবং কিছু বল ছোট গাড়ি ও অন্যান্য জিনিস রয়েছে।